ছবিটির মধ্যে আরেকটি লাল রঙের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে একটি ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে আর একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলা ছোটো বড়ো গাস দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

একটি ছোটো বাচ্চা বসে আছে যার পরনে লাল রঙের প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মইদ্যে দুটি পোস্টার দেখতে পাওয়া যাচ্চে আর একটি বেনার দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবিটির মধ্যে অনেক সোট সোট অনেকগুলা মন্দিরের মতো দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি স্কুলের বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে যার উপরে টিন দেওয়া।

এই স্কুলের পাশে একটি ছুটো গর দেখতে পাওয়া যাচ্চে।

সামনে একটি বাঁশের বেড়া দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি তান্দুরি হাঁস দেখতে পাওয়া যাচ্ছে যা যেটা টিন দিয়ে বানানো এর ভিতরে একটি মানুষ দাঁড়িয়ে আছে।

এই ছবিটির মধ্যে অনেকগুলা ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই ছবিটির মধ্যে একটি ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে তিনটে ব্যাগ দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো ঘর দেখতে পাওয়া যাচ্চে ।

এই ছবিটির মধ্যে একটি রত্ন স্মাটের জুয়েলারি দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

তাকের মধ্যে অনেকগুলো ল্যাপটপ দেখতে পাওয়া যাচ্ছে কালো সাদা রঙ্গের।

এই ছবিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটা নীল রঙ্গের বোর্ডের মধ্যে অনেকগুলো কানের দুল ঝুলানো আছে।

এই ছবিটির মধ্যে একটি সোফা দেখতে পাওয়া যাচ্ছে আর দুটি চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

গরটির সামনের দিকে একটি উম নীল রঙ্গের পর্দা দেখতে পাওয়া যাচ্চে ।

আর তার চারিপাশে বিভিন্ন ধরনের ছোটবড় গাছ আর একটি গর আর একটি লাল রঙের গাড়ি।